আমাদের কলকাতার হুম এরকম অনেক বড়ো বড়ো যেখানে পার্কিং আছে যেখানে গাড়ি-ফারি রাখা যায় সেগুলো খুবই ভালো হয় । আর দেখতে সত্যি খুব সুন্দর লাগে জায়গাগুলো।

আর ওখানে অনেক লোহার অনেক কিছু আ জিম -এর সংক্রান্ত জিনিসপত্র রাখা আছে।

আর আমাদের শীতকালে এই ওয়াটার পার্ক -এ এতো লোকে ভিড় জমায়েত বেঁধে থাকে যেটার জন্য দেখতে সত্যি খুবই সুন্দর হয় খুবই ভালো লাগে জায়গাটা।

আকাশটা দেখতে সত্যি খুবই সুন্দর হয়েছে আর পাশে একটা --

যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইলিশ মাছ। আর ইলিশ মাছের সিজেন যখন হয় ইলিশ মাছটা সত্যি খুবই দামী ইলিশ মাছ হয়ে থাকে।

আজ এখনো বিক্রি হয় সেইসব বাজারে আমরা ইলিশ মাছ কিনে খেতে যাই।

এগুলো আমরা সাধারণত দেখতে পাই চিড়িয়াখানায় আর চিড়িয়াখানায় এগুনো দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লেগে থাকে।

আর আমরা বাচ্চাদের সাথে বন্ধু-বান্ধবের সঙ্গে মানে ফ্যামিলি -র সঙ্গে সবার সঙ্গে এখানে গিয়ে ঘোরাফেরা করতে পছন্দ করি। আর তাছাড়া যেটা আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা সত্যি খুবই সুন্দর ভাবে গড়ে উঠেছে। আর আমাদের--

যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা বিয়ের রিসেপশন হল । আর রিসেপশন হল -টা কিন্তু খুবই সুন্দর ভাবে গড়ে উঠেছে। আমরা দেখা যাচ্ছে --

এরকম এখানে সিট আছে আর এগুলোকে দেখতে কিন্তু সত্যি খুবই ভালো হয়।

পুজো আর্চা করি। পুজো আর্চা করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে। এই জন্য আমরা সেখানে গিয়ে পুজো আর্চা করি। রা আমাদের সত্যি খুবই ভালো লাগে যে চারিদিকটা এতো সুন্দর ভাবে মনোরম দৃশ্যর মতো তৈরী হয়ে গেছে।

দেখতে কিন্তু সত্যি খুবিই সু--

আর এই ট্যাক্সি করে আমরা অনেক জায়গায় ঘুরি। চারিদিকটা ট্যাক্সি করে ঘুরে দেখতে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে।

আমরা দেখতে পাচ্ছি আ এটা হচ্ছে একটা কি বলবো মানে পি.পি_ই কিট এখানে সব বিক্রী-ফিকরি হচ্ছে। এখানে সব লোকেরা পি.পি.ই কিট পড়ে আছে। আর এইগুলো একমাত্র যখন হয়েছিল যখন করোনা -র দিন চলছিল তখনকার দিনে।

আমাদের আশেপাশে এরকম অনেক কাপড়ের দোকান আছে। যেখান থেকে আমরা কাপড় জামা কিনে থাকি। আর সেই জন্য আমাদের খুবই সুবিধা হয়ে থাকে। কাপড় জামা এদের এখানে রেয়ামন্ডস -এর কাপড় সবচেয়ে ভালো। এখান দিয়ে আমরা কাপড় জামা কিনে নিজেদের ইচ্ছে মতো আমরা জামা-কাপড় কাটাতে পারি।

জাস্ট এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আ ওটস -এর একটা কোম্পানি আছে। আর এই ওটস -এর কোম্পানি -টা সত্যি খুবই পুরোনো কোম্পানি ।

আর এখানের কফি হচ্ছে সবচেয়ে ফেমাস . এখানে মানে বড়ো থেকে ছোট সবাই এখানকার কফি খেয়েছে। এখানের কফি মিনিমাম প্রাইস -ই হচ্ছে আড়াইশ টাকা তিনশো টাকা থেকে শুরু।

আর ছেলেটা এখানে-এ জিম করছে আমরা দেখতে পাচ্ছি। জিম করলে খুবই ভালো বডি হয়। ছেলেটার বডি -টাও কিন্তু সত্যি খুবই ভালো।

আর ইন্ডিয়ান পোস্ট -এ আমরা সাধারণত মানে চিঠি লেনদেন করার জন্য ইন্ডিয়ান পোস্ট আমরা ইউস করে থাকি। আর আমাদের সত্যি খুব সুবিধা হয়ে থাকে ইন্ডিয়ান পোস্ট -এর মাধ্যমে।

আর তাছাড়াও এখানে উম আমরা ব্যাঙ্ক -এ একাউন্ট -এর মতো এখানেও একাউন্ট কো খুলি খোলা যায়। টাকা-ফাকা রাখা যায়। আর খুবই সু--